ওহ মানে কি করে বোঝাই? শহরের

আচ্ছা আর ওখানে কি এই Ropeway আর মানে Sailing ছাড়া আর Paragliding

না না না। তোর যা যা হবে তোর ওই

কিছু তোর মানে বরফের গাড়ি রয়েছে। হালকা পাতলা তাও মানে বরফের গাড়ি তোর মানে ওই time টাই Better না।

কি বললি Paragliding ওসব হয় না এখানে। Paragliding -এর জন্য Passage দরকার তো সেটা কোথায় হয়? মানে সেটা তো ওই সেই মানে গায়ের মধ্যে ওই ঘুড়ি Parachute Types এর যেটা থাকে ওপরে

হুম্ Parachute ওটা দেখা যায় তোর ইয়ে মানালিতে পাবি। Solang Valley তে। যেটা তোর ওই কত মানে একদিনের জন্যই Tour হবে

উম আর তোর অরুণাচল প্রদেশে তাওয়াঙ্গে করায়।

আর অনেক ভাগও আছে। ঠিক আছে। ও

আমি আর তোর জিজুও যাব একসাথে আর ওটা তো চড়বই

আরেকটা যেটা তোর সাড়ে তিন হাজার ax

তিন হাজার ফুট Something এরকম উঁচুর থেকে ওড়ায়।

আরো কত কী রয়েছে আমি কী বলব I

দ্যাখ Plan কর দাঁড়া ভাবছি তোর বাড়ি যাব বাড়ি গিয়ে তখন Plan করব। আর তোরা বরফে গেছিস Sliding করিসনি মানে ওই বরফের ভেতরে ওই যে পায়ের

ওইগুলো করেছি ওইগুলোর জন্য আলাদা

যেটা তুই একদম Proper মানালিতে পাবি। তাহলে ওখানেই যাব।

তুই প্রচুর পরিমাণে পাবি

Tire এ তোকে বসিয়ে

কী একটা বলে আরেকটা মানে তোর মোটা একটা দড়ি Type এর হয়েছে

তিনশো থেকে পাঁচশো Metre দূর অবধি উপর থেকে তোকে Just হাতটা বেঁধে দেবে হাত আর কোমর বেঁধে দেবে

আর তুই এগোচ্ছিস ব্যাস তুই যখন ছেড়ে দিলি তোকে Just হালকা Touch করবে তুই ওইভাবেই যেতে থাকবি উপর দিয়ে

আচ্ছা যাক শুনে তো বেশ ভালই লাগল আর তোরাও তো খুব মজা করেছিস বুঝতেই পারছি। ঠিক আছে এবার যাই বাড়িতে তারপরে Plan হবে কিন্তু পরের বার কিন্তু আমাদের বাদ দিলে চলবে না ঠিক আছে। Plan তো মানে ঠিক আছে টাকা নিয়ে চিন্তা করিস না আমি আর জিজু যখন যাব তো তোর অতটা ভাবতে হবে না আমরা দিয়েই দেব অবশ্যই।

একটু নিয়ে চল আগে এই গরম আর

হ্যাঁ সেটা যেন মনে থাকে।

এই Year এ Planning টা কর December এ শীতের শুরুতেই যাব ঠিক আছে?

শেষে যাব December এর আচ্ছা ঠিক আছে তা December এর শেষেই হবে। তা গিয়ে Plan করব ভাল করে।

কালকে দেখি কালকে ভাবছি যে ওই মানে সকাল সকাল পুজোটা দিয়ে তারপরেই বেরোব কারণ যেতেও

তো সকালবেলাই দেখি যাব। দুপুরের দিকে বেরো সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে যাবি তা না বিকেলের দিকে। সকালবেলা তো Full টানা রোদ্দুর। ও আচ্ছা ঠিক আছে তাহলে দুপুরবেলা খেয়ে দেয়ে তাহলে বেরোব I

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা শোন না আমার একটু কাজ আছে

Phone এ আমি Phone করে নেব ঠিক আছে? আচ্ছা চল Tata

ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আছি, আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন?

জি, যে দু একদিন ধরে মানে ধরেন এক সপ্তাহ মতো ধরো কম পড়তেসে শীত মানে আগে একটু বেশি পড়সিল এখন একটু কম পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের আসলে আহ বিশ্বটাই তো এখন অনেকটা গোলমেলে না তার জন্য হচ্ছে শীত সময় মতো হচ্ছে না, বৃষ্টিও সময় মতো পরতেছে না।

হ্যাঁ আসলেই আর তার মধ্যে হচ্ছে শীতের দিনেও বৃষ্টি পরতেছে, গরমের দিনেও ঠিক মতো আমরা বৃষ্টি পাচ্ছি না, কি একটা সমস্যা। জি এটার কারণ কি হতে পারে মানে এই জলবায়ু মানে এই যে weather মানে যে শীতের সময় শীত পড়তেছে না, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না তারপরে গরমের মধ্যে ভালো করে গরম হচ্ছে না যার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণ কি হতে পারে? হ্যাঁ ভাইয়া, তার মধ্যে তো আবার এই যে রংপুর বা বগুরা এই সমস্ত এলাকাতে শীত আসে, কিন্তু আহ আগের মতো নাই আর ঢাকাতে তো খুবই কম শীত। জি আর ঢাকার মধ্যে অনেক কম পড়তেছে তাহলে এখানে তো মধ্যে একটু কমে আসছে মাঝে মধ্যে আবার হঠাৎ করে আবার একদিন বেশি পরে। হ্যাঁ হ্যাঁ সেটাই, আজকেও তো এই যে সকাল থিকা অনেক রো~ গরম ছিল, রোদও ছিল, এখন একটু শীত পড়তেছে ঠান্ডা হালকা হালকা। জি আমাদের তো term এখন একটু একটু কুয়াশা মানে এরকম হচ্ছে কিন্তু সকালে দুপুরের দিকে অনেক মানে বেশি গরম পরছিল। হুম দুপুরবেলা প্রচুর গরম পড়সে, আমরা তো fan ছেড়ে তারপরে পড়তেছিলাম, এত পরিমান গরম ছিল। জি আমরাও হৈছে এরকম মানে একসাথে এই সবাই মানে এরকম বাইরে ব~ বসতে পারতেছিলাম না তারপরে ঘরের মধ্যে বসে তারপরে মানে ভী~ ঠান্ডা কিছু খাচ্ছিলাম মানে শরবত খাচ্ছিলাম এরকম আর কি। হ্যাঁ কালকে ভালোই পরিমাণ আর কি থাকবে মনে হচ্ছে কারণ কালকের তাপমাত্রা আর কি দেখলাম সতেরো দশমিক পাঁচ degree হওয়ার সম্ভাবনা আছে মানে আবহাওয়াবিদরা এটা বলতেছে।

শীত পড়তেও পারে আসলে এটা আর কি মানে পরিবেশের উপর নির্ভর করে, কারণ আমাদের বঙ্গোপসাগরের যে মানে একটা বাতাস সেটা তো প্রত্যেকটা সময়ই এমন থাকে যে ঘূর্ণিঝড় যেকোনো সময় হইতে পারে। আর পরিবেশের আসলে গাছপালা কাটা হয়েছে তো এখন আর কি বলা যায় না কতটুকু কি থাকে। আচ্ছা মানে চারিদিকে দূষণের ফলে বাড়ছে মানে সবকিছু change হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই, আবার এই যে বঙ্গোপসাগরে তো সবসময় লঘু চাপের সম্ভাবনা থাকে। এই লঘু চাপের কারণেই হচ্ছে অনেক সময় মানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে বা ওইখানে ঘূর্ণিঝড় হইলে বাংলাদেশের অন্যান্য জায়গায় বৃষ্টি পড়ে এরকম আর কি। সেটা শুধু মানে মানে যেটা weather সব বাংলাদেশের change হয় নাকি প্রতিটা দেশে মানে এরকম বর্তমানে change হচ্ছে? পরিবর্তন হয় . বেশিরভাগ জায়গা তো এখন ধরেন তারপর অনেক বিভিন্ন দেশের মধ্যে এখন মানে জল পড়তেছে, অসময়ে জল পড়ছে, তারপরে শীত শীতকালে শীত পড়তেছে না। তারপরে এই যে আম~ আমেরিকাতে, আমেরিকাতে হচ্ছে আপনার এত পরিমান মানে তুষারপাত হইতেছে মানে ওইখানকার অনেক মানুষ মারা গেছে। জি news এ দেখলাম ওইটা মানে অনেক বেশি মানে বরফ নিচ থেকে মানুষ টেনে টেনে বের করতেছে মানে, যে পরিমাণে তুষারপাত এখানে। আসলে আমাদের উচিত কি? মানে ঠিক মতো গাছ লাগানো এবং গাছগুলার পরিচর্যা করা যাতে আমাদের পরিবেশটা আগের থেকে অনেকটা ভালো হয়। আমরা আসলে যে কি করতেসি নিজেরাই নিজেদের পরিবেশটা নষ্ট করতেসি। জি হচ্ছে চারদিকে মানে উন্নত করতে যেয়ে যে আমাদের মানে যেটা আমাদেরকে সাহায্য করে ওটা আমরা নষ্ট করতেসি যেমন ধরেন গাছপালা আছে তারপর আমরা যা~ যেগুলো মানে আমাদের খুব প্রয়োজন সেগুলোকে আমরা নিজেদের স্বার্থের জন্য মানে সবকিছু বিলীন করে দিচ্ছি। হ্যাঁ আর আমার কথা হচ্ছে একটা গাছ যদি কাটা হয় তাহলে এর ক্ষেত্রে যদি দশটা বা পনেরোটা গাছ লাগানো হয় আপনার পাঁচটা গাছ মারা গেলেও কিন্তু দশটা গাছ তো at least বাঁচবে। তো সেই অনুযায়ী আমরা যদি একটু পরিচর্যা করি আমরা আমাদের পরিবেশটা সুন্দর রাখতে পারবো। জি এদের সবাইকে চেষ্টা করতে হবে মানে যাতে আমরা আমাদের কোনো বিপদ যে না আসে মানে যাতে আমরা সবাই মানে যে সময় যেটা দরকার যেমন ধরুন বর্ষার সময় বৃষ্টি দরকার, জলের কৃষি কাজের জন্য, তারপর শীতের সময় শীতের ফ~ যেগুলি ফসল আছে সেগুলো যেন শীতের সময় মোটামুটি মানে শীত দরকার। মানে যে সময় যে যেগুলো দরকার সেগুলো আমাদের জন্য অনুচিত তার জন্য কা~ কাজ করতে হবে। গাছ লাগাতে হবে আরো যে যেগুলো কাজ করার জন্য দরকার ওগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, তাহলেই হচ্ছে আমরা অনেকটা ভালো থাকতে পারবো কারণ এই যে আমরা AC ব্যবহার করতেসি, গরমকাল আসলে যে কি পরিমান AC বিক্রি হয়। আবার AC র কারণে হচ্ছে অনেক পরিমান দূষণ হয়। আমরা fan চালাই freeze থেকে আমাদের মানে একটা bio আসে, তো আমাদের পুরা environment টাই নষ্ট করে ফেলতেসি আমরা নিজেরা। জি বর্তমানে এখন যেমন আরো বিভিন্ন কারখানা তৈরি করতেছে বড় বড় মানে এই জঙ্গল কেটে তারপরে পথের মধ্যে মানে আশেপাশে, আবর্জনা প্রচুর আবর্জনা ফেলতেসে যার কারণে অনেক মানে ভাবে দেওয়া হচ্ছে সমস্যা হচ্ছে বা এর জন্য। হ্যাঁ সেটাই খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি হয়তো বা আরো বেশি খারাপের দিকে আস্তে আস্তে যাইতেসি, নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি তাও বুঝতেসি না।

তারপরে এই যে আমরা যে aerosol ব্যবহার করতেছি, এই aerosol থেকেও হচ্ছে আমাদের ইয়া আসে মানে ক্ষতিকর যে side টা ওইটা আসে যেটা আমাদের জন্য ক্ষতি, পরিবেশের জন্যও ক্ষতি। জি বিশেষ করে যে জ্বালানি প্রয়োজনের জন্য আমরা যে কৃষিকাজ মানে গাছ কৃষিকাজের যে গাছগুলো আছে, মানে গাছ বিক্রি করে ওই সবগুলো যেন গাছ কেটে ফেলে, যার কারণে এক এক সময় একরকম মানে প্রভাব ফেলে ওইটা। হ্যাঁ, আজকে রাত্রে আর কি weather দেখাচ্ছে যে অনু ইয়া মানে একদম সর্বনিম্ন যেটা পনেরো degree হওয়ার সম্ভাবনা আছে, মানে আজকে মনে হয় ভালো পরিমান শীত পড়ার পড়বেও ম~ মনে হচ্ছে।

হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে গরম আসলে একবার মানুষ অসুস্থ হয়ে যায়, আবার শীত আসলে একটা মানুষ অসুস্থ হয়ে যায়। জি মানে বারবার পরিবর্তন হওয়ার কারণে অনেকে বিভিন্ন ধরণের রুগী আছে ওদের কি সমস্যা হয় আর কি।

আবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতও থাকতে পারে, আর বঙ্গোপসাগরে তো সবসময় লঘু চাপ মানে বিরাজি করে। তো এটার জন্যই আর কি আরো সমস্যা হয়। জি মানে এখন বর্তমানে যে weather মানে বারবার change করছে সেজন্য আমাদের কি কি করা উচিত মানে এরকম আপনার কি মনে হচ্ছে~ হয়? আমার মনে হয় সর্বপ্রথম যেটা আমি ভাবি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাইতে হবে গাছের পরিচর্যা করতে হবে।

বৃষ্টি পড়বে, আর বৃষ্টি যদি ঠিকমতো পড়ে আমাদের ফসল ফলবে, আমাদের এক্ষেত্রে গরমটা আস্তে আস্তে তাপমাত্রা আর কি কমবে, তো তাপমাত্রা যদি কমে তাহলে আপনি অবশ্যই AC ব্যবহারটাও কমায়ে দিবেন।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 তাইলে আমাদের পরিবেশটা অনেক অনেক পরিমান মানে উন্নতর দিকে যাবে, যেটা আগে ছিল এখন আস্তে আস্তে নষ্ট হচ্ছে। জি বর্তমানে যেমন ধরেন বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে বিভিন্ন ধরনের বোমা তারপরে পরমাণু বোমা মানে এরকম এই ধরনের ইয়া এই ধরনের বোমা সে ফেলার কারণে অনেক ক্ষতি হচ্ছে। এই বোমার জন্য তো আরও মানে আমাদের বিশ্ব আরও ধ্বংস হচ্ছে কারণ এই যে Nuclear বোমাগুলো যে ওরা ফেলতেসে এইটা তো খুবই মানে সমস্যাজনক। কারণ হচ্ছে কি অনেক জায়গায় এমন পরিমান বোমা পড়তেসে, সেখান থেকে আমরা আর কোনো ফসল আর কি কোনোদিন উৎপাদনই করতে পারবো না। কারণ সেই ফসলের যে মানে উর্বরতা, ক্ষমতা, ক্ষমতাটাই নষ্ট হয়ে যাইতাসে। জি যেমন ধরেন এখান লেবান, লেবাননের মধ্যে, তারপরে জাপানের মধ্যে হিরোশিমার মধ্যে মধ্যে যেটা ফেলছিল এখনো তো ওইটা ওটার ফলও আছে। হ্যাঁ আমি তো এমনও শুনলাম যে জাপানের ওই জায়গাতে যদি এখনো মানে বাচ্চাকাচ্চা জন্মগ্রহণ করে তারা হচ্ছে বিকলাঙ্গ হয় তাদের হাত থাকে না বা পা প্রতিবন্ধী টাইপের হয়, মানে ওইটার প্রভাব এখনো এত পরিমাণ আছে।

জ্বালানি তৈরী করে বিভিন্ন ভাবে জ্বালানি গ্যাস ব্যবহার করে ওটার জন্য মানে ইয়া হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে। হ্যাঁ এই যে যেমন কালকেই আমি একটা news দেখলাম আপনার হচ্ছে সময় TV তে দেখাইলো, news টা এমন ছিল যে আমরা যে গুড় কিনে খাই খেজুরের গুড় কিন্তু এখন প্রচুর চাহিদা। এই খেজুরের গুড়টা হচ্ছে রাজশাহী থেকে আপনার মানে বানায় নিয়ে আসা হয় এই খেজুরের রস দিয়া, তো খেজুরের রসটা যখন জাল দেয় তখন ওরা জ্বালানি ব্যবহার না করে প্লাস্টিকের যে কাগজ আছে হ্যাঁ বা আমরা চিপস খাই এই সমস্ত জিনিস দিয়ে ওরা হচ্ছে ওটা পুরায় পুরায় তৈরি করে আট টাকা বা দশ টাকা করে কেজি কিনে। এতে ওদের লাভ হয় কিন্তু আমরা ওটা খাইলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মানে আমরা কি পরিমান মানে কি করতেছি এবং ওই যে প্লাস্টিকটা পুড়াইতেছে, ওই পুরানোর মধ্যে কিন্তু একটা কালো ধোঁয়া সেটা কিন্তু আকাশে উড়ে যাইতাসে। জি, এরকম আরো অনেক আছে যেমন রাসায়নিক সার আছে, কীটনাশক আছে ওগুলো আমরা ব্যবহার করতেসি যার জন্য আমাদের weather যেটা আছে সেটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, আমাদের আসলেই মানে গাছ লাগাইতে হবে নিজেদের অনেক বেশি সচেতন হইতে হবে। আমি একটা গতবার একটা news দেখছিলাম, এই গত এক দশকে প্রায় তিরানব্বই নাকি চুরানব্বই million এই হেক্টর এবং ধ্বংস কর ধ্বংস করেছে. যার মানে পরিবেশকে আরও এটা আমি মনে করছি এরকম যারা মানে বড় বড় দেশ আছে যেগুলো out country মানে যেমন ধরেন আমেরিকা তারপরে এরকম এই রাশিয়া এগুলো আমাদের আমি মনে করি এরা আরো পরিবেশের জন্য আরো বেশি দায়ী।